libreoffice draw এ সহজ অঙ্কনসমূহ তৈরী করা সম্পর্কে এই কথ্য tutorialএ আপনাদের স্বাগত
in টিউটোরিয়ালটিতে আপনি সহজ আকৃতি অঙ্কন করতে শিখবেন
কিছু মৌলিক আকৃতি যেমন lines তীর এবং আয়তক্ষেত্র
মৌলিক geometric আকৃতি চিহ্ন এবং bannersএর সাহায্যে
এছাড়াও কীভাবে একটি বস্তু কে নির্বাচন করতে সরাতে এবং মুছে দিতে you তা আপনি শিখবেন
margins set করার জন্য ruler এবং বস্তুগুলি স্থাপন করতে align বা বিন্যাস toolbar ব্যবহার করা
এখানে আমরা উবুন্টু লিনাক্স সংস্করণ 1004 এবং libreoffice সংকলন সংস্করণ 334 ব্যবহার করছি
অবজেক্ট শব্দটির অর্থ কোনো একটি the একসাথে কয়েকটি আকৃতি the drawthe ব্যবহৃত হয় যেমন lines বর্গক্ষেত্র তীর flowcharts ইত্যাদি
এই slideএ দেখানো সমস্ত আকৃতিগুলিই all objects
file watercycle যা আমরা desktopwe সংরক্ষিত করেছিলাম সেটিকে খোলা যাক
প্রথমে আমরা শিখবো কীভাবে একটি বস্তু নির্বাচন করতে হয়
মেঘ নির্বাচন করতে শুধুমাত্র ওটিতে click করতে হবে
এটি করলে আটটি হাতল দৃশ্যমান হবে
নির্বাচিত বস্তুর পাশে যেসব ছোট নীল বা সবুজ বর্গক্ষেত্রগুলি দেখা যাচ্ছে সেগুলিই হল হাতল
আপনি পরবর্তী tutorialsএ হাতল এবং তাদের ব্যবহার সম্পর্কে আরো জানতে পারবেন
আমাদের আঁকায় আরো কিছু বস্তু যোগ করা যাক
মাঠ আঁকার জন্য একটি আয়তক্ষেত্র যোগ করা যাক
অঙ্কন toolbar এ basic shapes click করুন এবং তারপর rectangle এ click করুন
এখন কার্সারটি পৃষ্ঠায় নিয়ে আসুন আপনি একটি যোগ চিহ্ন দেখতে পাচ্ছেন যাতে একটি বড় হাতের অক্ষরে i আছে
বাম mouse button টিপে ধরুন এবং টেনে এনে একটি আয়তক্ষেত্র আঁকুন
এখন মাউসের বোতাম ছেড়ে দিন
এরপর মাঠ খেকে মেঘের দিকে জলীয় বাষ্প এর উর্ধগতি বোঝাতে কিছু তীরচিহ্ন আঁকা যাক
অঙ্কন toolbar a line click করুন
cursor পৃষ্ঠায় নিয়ে যান
আপনি বাঁকানো ড্যাসএর সাথে একটি যোগ চিহ্ন দেখতে পাচ্ছেন
মাউসের বাম button টিপে ধরে উপর থেকে নীচে টানুন
আপনি একটি সরল রেখা অঙ্কন করেছেন
একটি line এর দুটি handles আছে
এখন line এ একটি তীরের মুখ যোগ করতে হবে
line নির্বাচন করুন
context menu দেখতে ডান click করুন এবং line click করুন
আপনি লাইন dialog box দেখতে পাচ্ছেন এখন arrow styles বা তীর style ট্যাবে click করুন তারপরে arrow styles drop down বাটনে click করুন
এইখানে উপলব্ধ তীর শৈলীগুলি প্রদর্শন করা হচ্ছে
arrow নির্বাচন করুন
ok click করুন
এইটা নির্বাচিত style তীরমুখটিকে line এর উভয় প্রান্তএ যোগ করবে
কিন্তু আমাদের line এর মাত্র একটি প্রান্তে তীরমুখ দরকার
তাই প্রথমে ctrl + জেড টিপে এই পরিবর্তনটি পূর্বাবস্থায় ফেরাতে হবে
আবার context menu দেখতে ডান click করুন
এখন line ট্যাবে click করুন
arrow styles arrow অধীনে এখানে আপনি স্টাইল named ক্ষেত্র দেখতে পাবেন
আপনি দুটি drop down বাক্স দেখতে পাচ্ছেনএগুলি line এর একএকটি প্রান্তের জন্য
বাম drop down box click করুন এবং arrow নির্বাচন করুন
down drop down box নির্বাচন করুন none
ওকে click করুন
লক্ষ্য করুন একটি তীরমুখ lineএর শীর্ষ বিন্দুতে যুক্ত হয়েছে
আমরা lines and arrows বিকল্পটি ব্যবহার করে তীরচিহ্ন আঁকতে পারি
এই তীর arrow পাশে arrow দুটি তীরচিহ্ন আঁকুন
অঙ্কন toolbar থেকে lines and arrows arrow উপর click from এবং line starts with arrow নির্বাচন from
draw পৃষ্ঠায় cursor নিয়ে যান
বাম mouse বোতাম ধরে রেখে উপর থেকে নীচ পর্যন্ত টেনে আনুন
একটি তীর আঁকার জন্য এটা একটি সহজ উপায় তাই নয় কি
একই ভাবে arrow একটা তীর যোগ করুন
এখানে এই tutorialটি একটু থামান এবং এই অনুশীলনীটি সম্পূর্ণ করুন
আপনার mywatercycle file a একটি line আঁকুন
লাইনটি নির্বাচন করুন এবং line dialog box খুলুন
line properties ক্ষেত্রএর অধীনে style রঙ প্রস্থ এবং line এর জন্য স্বচ্ছতা পরিবর্তন করুন
arrow styles ক্ষেত্রে তীর শৈলী পরিবর্তন করুন
এরপর আমাদেরকে একটি তারা অঙ্কন করতে হবে
অঙ্কন toolbar যান এবং তারাএর পাশের ছোট কালো ত্রিভুজএ click করুন
পঞ্চমুখী তারা নির্বাচন করুন
এখন মেঘএর পাশে cursor নিয়ে যান
মাউসের বাম button ধরে রেখে টানুন
আপনি একটি তারা অঙ্কন করেছেন
এখন আমাদের শিখতে হবে কিভাবে বস্তু সরানো এবং সেটিকে মুছে ফেলা যায়
একটি বস্তু সরানোর জন্য সেটি নির্বাচন করে আকাঙ্ক্ষিত অবস্থানএ টেনে আনুন
এখনই মাউসের বোতাম ছেড়ে দিন
এছাড়াও আপনি keyboardarrow উপর নীচ এবং পাশাপাশি কীদুটি ব্যবহার করে একটি বস্তু সরাতে পারেন
একটি বস্তু সরানো বেশ সহজ তাই নয় কি
একটি বস্তু মুছে দিতে সেটিকে নির্বাচন করুন ও তারপর কীবোর্ডের ডিলিট কী টিপুন
এখন আমাদের মৌলিক সহায়কগুলি সম্পর্কে জানতে হবেruler এবং এলাইন বা বিন্যাস toolbar
ruler পাতার margins নির্ধারিত করতে এবং পরিমাপের একক নির্দিষ্ট করতে ব্যবহার করা হয়
এলাইন toolbar the বস্তুর অবস্থান করতে ব্যবহার করা হয়
ruler draw কর্মপরিসরএর উপরে এবং বামদিকে দেখা যায়
পরিমাপ করার একক নির্দিষ্ট করার জন্য উপরের rulerএ ডান click করুন
আপনি পরিমাপ এককগুলির একটি তালিকা দেখতে পাচ্ছেন
centimeter click করুন
এখন শীর্ষ rulerএর পরিমাপের একক centimeter নির্দিষ্ট হয়েছে
একইভাবে বাম rulerএর জন্য পরিমাপ নির্দিষ্ট করতে হবে
বস্তু সঠিক মাপে আঁকতে সবসময় উভয় rulersএ পরিমাপের একই একক নির্দিষ্ট করুন
লক্ষ্য করুন সক্রিয় ruler সাদা রঙ এর you
আমরা পৃষ্ঠা setup we marginএর the মান নির্দিষ্ট করেছি সেগুলি rulerএর শেষে দেখা যায়
চলুন দেখা যাক কিভাবে ruler বস্তুর পরিমাপ প্রদর্শন করে
মেঘ নির্বাচন করুন
আপনি rulerএর উপর দুটি ছোট শুরু এবং শেষ চিহ্ন দেখতে পাচ্ছেন
এগুলি মেঘ এর প্রান্তদুটি নির্দেশ করে
আপনি যদি এই ​​চিহ্নদুটিকে ruler এর ওপর সরান তাহলে আপনি দেখবেন চিত্রটি সেই অনুসারে পরিবর্তিত হচ্ছে
ruler পৃষ্ঠায় একটি বস্তুর আকার দেখায়
এছাড়াও এটা আমাদের পৃষ্ঠায় একটি বস্তুর উপস্থাপন করতে সক্ষম করে এবং পৃষ্ঠা সীমানা প্রদর্শন করে
পরবর্তী মৌলিক সহায়ক নিয়ে আলোচনা করা যাক এলাইন toolbar
আমরা align ব্যবহার করে toolbar বস্তুটিকে বাম ডান উপরে নীচে এবং centrewe অবস্থিত করতে পারেন
এলাইন টুলবার সক্ষম করার জন্য প্রধান মেনু তে যান এবং view ক্লিক করুন
আপনি টুলবারগুলির একটি তালিকা দেখতে পাবেন
click করুন এলাইন
আপনি এলাইন toolbar দেখতে পাবেন
এবার দেখা যাক বিভিন্ন বিন্যাস বিকল্প ব্যবহার করলে বস্তু কিভাবে বিন্যস্ত হয়
মেঘ নির্বাচন করুন
বিন্যাস toolbar এ left বা বাম click করুন
মেঘ the বামদিকে সরে গেছে
এখন centered এবং centre এই দুটি বিকল্পের মধ্যে পার্থক্য বুঝতে হবে
বৃত্তটিকে প্রথমে centre এবং তারপর centeredwe বিন্যস্ত করা যাক
প্রথমএ বৃত্তটিকে ডানদিকে বিন্যস্ত করা যাক
বৃত্ত নির্বাচন করুন এবং বিন্যাস toolbarএ ডান right click করুন
এখন বিন্যাস toolbar থেকে centre click করুন
বৃত্তটি centreএ এসে গেছে
centre বিকল্প বস্তুটিকে পৃষ্ঠার উপরের এবং নীচের margins ঠিক মাঝে এনে বসায়
এটি বস্তুকে পাতারপ্রস্থের সাপেক্ষে সরায় না
এখন বিন্যাস toolbar থেকে centered নির্বাচন করুন
বৃত্তটি পৃষ্ঠার centre এসে গেছে
centered বিকল্প বৃত্ত the পৃষ্ঠার centre বসায়
এই বিকল্প উপরের এবং নীচের margins এবং পৃষ্ঠার প্রস্থের সাপেক্ষে বস্তুকে সাজায়
এখন এই বস্তুগুলিকে নমুনা অঙ্কন দেখে সঠিক অবস্থানে নিয়ে যেতে হবে
file বন্ধ করার আগে আপনি সেটি সংরক্ষণ করতে ভুলবেন না
এখানে আপনার জন্য একটি অনুশীলনী আছে
mywatercycle file a একটি পৃষ্ঠা যোগ করুন
এই দুটি আকৃতি তৈরি করুন
তীর কি গুলি ব্যবহার করে আকৃতিদুটি সরান
আপনার আঁকা যেকোন বস্তুর নির্বাচন করুন এবং সেটি মুছে ফেলুন
বস্তুর আকার পরিমাপ করার জন্যে ruler ব্যবহার করুন
তারপর এলাইন toolbar ব্যবহার করে বস্তুটিকে পৃষ্ঠার centre নিয়ে আসুন
এখানেই libreoffice draw এর tutorial সমাপ্ত হল
in tutorial তে আপনি শিখেছেন কিভাবে সহজে অঙ্কন করা যায় এগুলি ব্যবহার করে
মৌলিক আকৃতি যেমন lines তীর এবং আয়তক্ষেত্র
মৌলিক geometric আকার যেমন প্রতীক তারা এবং banners
আপনি একটি বস্তু নির্বাচন করা এবং মুছে দেওয়া শিখেছেন
ruler ও align toolbar ব্যবহার করে বস্তুর অবস্থান ঠিক করা
নিম্নলিখিত link উপলব্ধ videothe দেখুন
এটি কথ্য tutorial প্রকল্পটিকে সারসংক্ষেপে বোঝায়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
কথ্য tutorial প্রকল্পর the
এই tutorialsগুলি ব্যবহার করে workshop সঞ্চালন করে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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য
রাধা এই tutorialটি অনুবাদ এবং অন্তরা সেটিকে রেকর্ড করেছেন